এটা একটা অফিস ইন্টার্নেশনাল ইনফরমেটিক সেন্টার গভারমেন্ট অফ ইন্ডিয়া ।

সেরকম দেখতে লাগছে এটা। এত সুন্দর করে সাজিয়েছে দেখলে যে মনটা ভোরে যাবে।

তার সাইডে অনেক রকমের লাইটিং ও হচ্ছে. আর চারিদিকে ফুলে ফুলে সাজানো। খুব সুন্দর দেখতে লাগছে।